এগুলো অনেক দিন আগে করা প্রাচীন জিনিস এর উপরে গাছ জন হয়ে গিয়েছে চারিদিকে টা ঘাসে পরিপূর্ণ হয়ে অন্য রকমের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ধারে খুব সুন্দর সুন্দর জায়গা।

মন্দিরটি হল একটি হুম-ম ফাঁকা জায়গায়। এটির চার দিকটি ঘেরা হয়ে আছে প্রাচীর দিয়ে। একটি নিম গাছ দেখতে পাওয়া যাচ্ছে। যেটি সেই অনেকদিন আগের বিশাল আকৃতির নিমগাছ। খুব সুন্দর একটি জায়গা।

এবং অনেকজন লোককে দেখতে পাওয়া যা-যাচ্ছে এখানে কাজ করছেন তারা অনেকজন উপরে উঠছেন নামছেন খুব সুন্দর দেখাচ্ছে ।

কিন্তু অনেক রকমের ডাম্বেল বা-আ-আ ব্রেঞ্জ পেশ করার জন্য-ও যন্ত্রপাতি সবকিছুই এখানে রাখা হয়ে আছে। খুব সুন্দর একটি জিম ওপরে ফ্যান লাইট জ্বলছে। খুব সুন্দর দেখাচ্ছে।

এটি একটি-ই মেডিক্যাল শপ এখানে ওষুধ পত্র পাওয়া যায় ওপরে একটি কাপড়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে-এ ব্যানার দেওয়া হয়ে আছে অনেকজন সাইকেল নিয়ে চলে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে।